কন্সট্রাকশন চলছে আকাশটা মেঘলা মেঘলা।

এখানে একটা বড়ো নাগর দোলনা টাইপের দেখা যাচ্ছে।

আর একটা নীল রং এর জাল দেখা যাচ্ছে আকাশটা নীল।

সামনে নীল রং এর সাদা রং এর পিলার দিয়ে ।

ফুল দেখা যাচ্ছে আকাশটা মেঘলা মেঘলা একদম।

আর বাশের এ দিয়ে তৈরি। ক্যাম্প -গুলো ঢাকা আছে ওখানে। বাদিকে কিছু ছোট ছোট গা--

বেলা ভিতরে একটা এল.আই.সি. -র বোর্ড দেখা যাচ্ছে।

দোকানের সেকেন্ড ফ্লোর । নিচে কিছু বাইক দাঁড় করানো।

সময় তা রাতির বেলা কিছু গাছ পালা দেখা যাচ্ছে ।

বাঁ পাশে কিছু ল্যাম্প পোস্ট লগানো অনকে গুলো।